তো-ও সেখানে প্রচুর আওয়াজ হয় বা মিস্ত্রিরা কাজ করে । তো আমার ভাইয়ের সামনে পরীক্ষা।

সেখানকার জিনিসগুলো খুব ভালো এবং আমরা যাই খুব ভালো লাগে জিনিসপত্র কিনতে ।

পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমার বাবা। তো তার জন্য সেখানে চারটি লোক রাখা হয়েছে। আমি যাই রোজ দিন পোল্ট্রি ফার্ম দেখতে। পোল্ট্রি গুলোও খুব সুন্দর সুন্দর সাদা সাদা। খুব ভালো লাগে।

একদিন আ লং ড্রাইভ -এ গিয়েছিলাম আমি আমার বয়ফ্রেন্ড -এর সাথে।